এখন আজকাল মানুষের কাছে trending জিনিসটা একটু বেশি propularity পাচ্ছে। এখন instagram এর পেছনে মানুষের প্রচুর পা মানে পা ফেলছে মানুষ create করার জন্য নয় trending চলছে। তুমি কিছুদিন আগে হয়তো দেখেছ ঐ দুইটা তিনটা গান। প্রচুর পরিমাণে trending হয়েছিল। তুমি কি বলতে পারবে কোন দুটো গান? হম সেগুলো বলতে গেলে ব্যাপারগুলো, মানুষ দেখো কিছু নেই। তুমি গরমিল যদি দেখো আর কিন্তু মানুষের entertain হচ্ছে, সেটাও মানুষ কিন্তু একটা creativity দেখানোর চেষ্টা করছে এবং এটা নিয়েও কিন্তু দেখো মানুষ মজা করতে পারছে মানে আনন্দ, আনন্দের জায়গা তুলে ধরতে পারছে। তবে হ্যাঁ, এটা একটা ঠিক নেহা যে, entertainment কিন্তু আমাদের প্রত্যেক মানুষের মধ্যে প্রয়োজন আছে। কারণ বর্তমানে আমরা সত্যি কথা বলতে গেলে hardwork হয়তো কম করি। কিন্তু আমরা mentally প্রচুর আমাদের শরীরকে pressure দিই প্রচুর চাপ থাকে হয়তো। তুমি কাজ করেছ তুমি জানো কতটা। কিছুটা সময় আমাদের entertainment এর জন্য প্রয়োজন সেটা অবশ্যই family কে time দেওয়ার পর কেননা দেখো তুমি যদি মনে কর যে তোমার কাছে family টাও কিছু part entertainment তুমি কোনো রান্না করছ ঠিকাছে, বিনোদন এটা just not a cooking, এটা কিন্তু একটা মনোরঞ্জন বা বিনোদন এর মধ্যেই পড়ল আবার বাড়িতে গল্পের আসর বসানো সবাই মিলে অনেক অনেক বাড়িতে শুনবে তুমি গানের আসর বসে, হয়তো দেখেছ আমিও শুনেছি অনেক বাড়িতে রীতি আছে দেখবে কীর্তন হয়।

এই এই বিষয়গুলো ধরো মানুষ তো মজা করছে৷ আনন্দ উপভোগ করছে। তো এটাই হচ্ছে actually তুলে ধরা আহ কী রকম ভাবে কথা শুনলাম, আমি এটা শুনে আমি বলতে চাই দেখবে আমাদের কাছে বিনোদন বল কিংবা মনোরঞ্জন বল এগুলো এমন একটা জিনিস না দেখবে মানুষ সারাদিন সে যুক্ত থাকুক না কেন সেটা যে ধরনের কাজ ই হোক তার মধ্যে একটা মানুষের চাপ ফেলে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 গান শোনা কিম্বা একটা cinema দেখা কিংবা গল্প বই পড়া কিম্বা সামান্য কোনও বাদ্যযন্ত্র বাজানো বোলো সেগুলো যে কোন ধরনের জিনিস হতে পারে সেই ক্ষেত্রে অনেক কিছু হতে পারে সংগীত বল মানে গল্প বলার ও একটা energy মধ্যে পরে কেউ গল্প পড়তে ভালো করে কেউ গল্প বলতে ভালো পারে জিনিসগুলো কি বলতো মানুষকে

কারণ instrumental বাজানো টাও কিন্তু অনেক মানুষের এক ধরনের fashion বা শখ। তুমি এখান থেকে এর ভাল মাধ্যম তুমি ভালো কিছু করছ সেটার মধ্যে বিনোদন বা মনোরঞ্জন কে খুঁজে পেয়েছো দেখো ওটা কিন্ত তোমাকে একটা অন্য জাইগা একটা professional skill develop ভাবে চালাতে হবে

দিকে থাকে কিংবা সেটার জন্য যাতে আমাদের আমাদের মানে কোন কোনরকম বাজে কিছু প্রভাব না পড়ে সেটার দিকেও আমাদের মানে মনোযোগ দিতে হবে যে শুধু তারপর phone র মধ্যে facebook whatsapp কিম্বা instagram কিংবা tweeter এইগুলো use করে নিজেদেরকে ভালো রাখা কিংবা এর মধ্যে entertainment ব্যাপারগুলো খোঁজা আমার মনে হয় না এগুলোর থেকে ভালো তুমি সেই অবসর সময়টা একটা গল্পের বই পড়ে নিলে কিম্বা আমাদের সুন্দর গান কত সুন্দর সুন্দর রবীন্দ্র সংগীত বলো সব থেকে বড় কথা যে রুচি বা পরিবর্তন বা যেটা আমরা অভ্যাস করে ফেলেছি এর মাধ

মধ্যে আমাদের বিনোদনের রস খুঁজতে হবে। কোন জায়গাটা আমার নিজের skill develop হবে কোন জায়গাটা আমি ধরতে পারলে বা আমি select করতে পারলে আমার professional way তে কাজ করবে এবং আমি নিজেকে develop করতে পারবো। অনেকে বলে যে entertainment শুধু entertainment বলে না তোর জীবন আমাদের জীবনটা আমরা অনেকের কাছে শুনেছি যে entertainment এই ভরে গেছে। মানে সেই ব্যক্তিটা সারাদিন যদি বিনোদনের সঙ্গে যুক্ত এরকম কিছু পাগল মানুষও আমরা দেখেছি তুমি দেখবে যে creativity বা happiness টা লক্ষ্য করবে সেটা কিন্তু যে সারাদিন entertainment হিসাবে instagram use করে তার মধ্যে পাবে না কিন্তু

এর জন্য তুমি কোন একটা পড়ার বই ই পড়লে তোমার তোমার যেটা ভালো লাগে সেটা পড়লে সেটার ক্ষেত্রে কি হয় বলতো

জ্ঞান বৃদ্ধি হবে কিন্তু তুমি একটা facebook একটা video দেখে কিংবা একটা তুমি instagram এর কয়েক গান গান ব্যাপারটা বারবার পাচ্ছি তো তাহলে কোন type র গান সেটা তুমি অবশ্যই বলেছ তুমি spiritual গানও শুনতে ভালোবাসো আর ভালোলাগা band কোনটি? ভালোলাগার band বললে আমি বলব আমি ফসিল্সিলস এর খুব বড় fan তো আমি রুপম ইসলামের সমস্ত গানই মোটামুটি শুনি ফসসিলস এর সমস্ত গানই আমি শুনে থাকি একটা নাম একটা গানের লাইন সবসময়ই আমার চোখে না আমার চোখে না sorry just একটা fabulous মানে song one এই যে জায়গা গুলো এই যে meaningful ব্যাপার অবশ্যই আমি এটাই বলছি যে song কিন্তু শুধুমাত্র যে আমরা গান শুনলাম একটু ধেই করে নেচে নিলাম ওইটা না ওটাও entertainment মানে যে যেটা খুঁজে পাই এইগুলো নিয়ে মানুষ কিন্তু এক ধরনের ওদের মধ্যে একটা মানে অনুভূতি কাজ করে তারা যে তাদেরকে কতটা ভালবেসে কতটা ইয়ে করে তাদের কে যে পছন্দ করে তাদের একটা পছন্দের জায়গা তৈরি হয় এটাও যে কতটা এটা কিন্তু একদমই এই জন্য নয় যে হ্যাঁ একটু সময় কাটানোর জন্য আমি তার সঙ্গে তার গানটা শুনলাম কিম্বা কত একটা ভালো লাগা তৈরি হয় একটা যে হ্যাঁ আমি তাকে খুব ভালো লাগে কিংবা তার গান শুনতে ভালো লাগে সেটা সেটা যে কোন জিনিস হতে পারে যে কোন গান বলো সে হিন্দি গান শুনতে পছন্দ করুক সে english গান শুনতে পছন্দ করুক মানে তার কাজে লাগে in future বোলো ভবিষ্যতে সেগুলো যেন তার কাজে লাগে সেগুলো যেন শুধুমাত্র সময় ব্যতীত করা যেন না হয় তাই না

সবথেকে বড় ব্যাপার যেটা মনকে সতেজ রাখা finally আমরা এত কথা বললাম যেটা আমাদের finally করে আমাদের মনকে কিন্তু সতেজ রাখে আমাদের যে মানসিক অবস্থা সে মানসিক যে স্থিতি সেটাকেও কিন্তু সুরক্ষিত রাখে আবার পাশাপাশি যদি বলো তাহলে আমাদের জীবনটাকে একটা অন্য জায়গা বা একটা অন্য মোর দেয় তাইতো আমার কাছে কিন্তু entertainment টা আমার মনে হয় আমাদের বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের কাছে যদি আমরা বিনোদনের ব্যাপারটা যদি খুঁজে পাই সারাদিন এই যে ব্যস্ততায় থাকা পরিবারের তুমি পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তোমার সেরকমভাবে সময় কাটানো হয়ে ওঠে না এই দিনের শেষে কিছুটা সময় এসে তাদের সাথে সময় কাটানো এগুলো সত্যি একটা তোমার কাছেও একটা তোমার একটা মানে মনোরঞ্জন আসলে কি মানুষের তোমাকে একটা আনন্দ প্রদান করা তুমি যাতে ভালো থাকো তুমি আমরা নিজের বলতে গেলেই তো আমাদের পরিবারের বাকি লোকেদের কে আগেই এ করি না হাঁ ওরা আমি বলছি যে এখানে কি বলতো যে entertainment তুমি করো সেই entertainment টা তুমি পরিবারের নিজের পরিবারের সদস্যদের সাথে খোঁজার চেষ্টা করো। একটা অন্যরকম ফুর্তি পাবে একটা অন্যরকম আমেজ কিন্তু পাবে so অবশ্যই প্রত্যেকটা মানুষের ব্যস্ততার জীবনে

অবশ্যই আমরা আলোচনা করব আমারটা যে জানা হলো আমি কোন আমি কি ধরনের গান শুনি আমি entertainment বা মনোরঞ্জনের জন্য কি কি রকম জিনিসগুলো পছন্দ করি আমি কিছু জিনিস বলবো যে এই entertainment যেমন আমাদের পড়াশোনার বল একটা structure থাকে age age age অনুপাতে

এর প্রভাব মানে অর্থাৎ সুবিধা এবং অসুবিধা কতটা আমাদের লাইফের উপরে পড়ে সেগুলো সবই আলোচনা করব

কি আর হবে? সকালে তো তুই phone কাটলে কেটে যাচ্ছিল তাহলে এটা হোল না কেন? কি করে বলবো এইটা মানে এখন ওইরকম রকম কথা কেটে কেটে যাচ্ছে বলছি এখন না আমাদের problem হয়েছে আর আ বিকালে যখন একবার কথা বলছিলিস তখন তো একবার কিছুক্ষন এরকম তুই কথা বলছিলিস আমি শুনতে পাচ্ছিলাম না আমি বলছিলাম তুই শুনতে পাচ্ছিস না আমি তো ভাবলাম সেরকম কিছু হয়েছে অনেকক্ষন hello hello করছিলাম উম বলো

হুঁ ওদিক দিয়ে বাড়ি যাবি?

বাড়ি কি ওদিক দিয়ে যাবি?

এটাতে এয়ারটেলের net on না করলে call যাবে না phone net টা on রাখতে হবে হুঁ আমার net টা on রাখতে হবে তা না হলে বলেছে কেন online কাজ না ভাই আমার একটা করে দিয়েছিল বলে তাই হল না হলে তিনটা হোত না হলে হতোই না তোর ছেলের কাছ থেকে খাওয়ার নিয়েছে না হ্যাঁ

কত বলছি দেখ শুনতে পাচ্ছি

হয় খোদা আটকায় না উম প্রথমে বললি দেখতে যাচ্ছি তারপর বললি শুনতে পাচ্ছি

ঘরেই তো ঘুমাবি তাহলে বৃষ্টি হোল কি হোল আর কি আছে

সব যত বৃষ্টিরা শালা এখনই থেমে গেলো আর যেই কয়দিন দেখা করার plan মারছি সেই কয়দিন শালা বৃষ্টি বাপরে বাপ এই সামান্য ভাগ্য দেখ না, এই যেখানে signal দিয়েছি সেখানেও light জ্বালিয়ে দিল ঠিক time এ তার আগে তো কতক্ষন দাঁড়িয়েছিলাম

হ্যাঁ light জ্বালাচ্ছে বন্ধ করে দিচ্ছে আমি যাওয়ার সময় light টা লাগিয়েছে বললো না তোমার মা দেখতেও পারবে না কিচ্ছু করতেও পারবে না

তোমার মা দেখতে পেয়েছে তুমি ঘুরঘুর করছিলে

দোকানে তো আমি এই দিক থেকে দেখলে স্পষ্ট দেখতে পাচ্ছি মা দেখেনি বাপ জিজ্ঞাসা করলে আমি বললাম না ওখানটায় পড়ে গেছে জিজ্ঞাসা করে নি যে ওখানটায় কি করতে গেছিলাম কিছু বলে নি

তাহলে কি বোল কি জিজ্ঞেস করলো? এমনি বললো যে কি দেখছিলি ওখানটায় বললাম টাকা পড়ে গেছিল মানে অনেকগুলো খুচরো তো ওই জন্য পড়ে গেছে আর বাড়ি আসার সময় তুই যখন বললি না যে আমাদের ওখানে light টা বন্ধ করে দিয়েছে

তখন আমাদের ওখানে light জ্বলছিল আর মা ও রান্নাঘরে ছিল আমাদের ওই রান্নাঘরটাতে পুরো পাতা দিয়ে ঘিরে দিয়েছে এই side টায় ঐজন্য light টা জ্বল~ জ্বললেও

সামনের দিকটাতেই কিছুটা আলো পড়ছে ওই জন্যই তো আমি কালকে যখন সন্ধ্যাবেলায় গেলাম তখন light টা জ্বালিয়ে আমি গেছিলাম light টা আর রাস্তার দিকে আর পড়ে না এবারে যদি রাস্তায় light পড়ে তাহলে ওই রিন্টুদের light টায় পড়ছে না না ওটা বলছি না মানে হঠাৎ করে আহ light টা কিভাবে রাখলো পাতাটা এই পা~ পাতা দিয়ে রেখেছে এই পাতাটা কয়দিন থাকবে পাতাটা যখন থাকবে না তখন দেখা যাবে কিন্তু ওখানটায় না প্রচুর বস্তা সাজিয়ে রেখেছে তার ওপরে এখন আবার নিয়ে আসছে মানে পিঁপড়ে সংসারটা দিনে দিনে ও না ভুল হচ্ছে পিঁপড়েরা যেমন শীতে সঞ্চয় করে ঠিক তোমার মা ঠিক তেমন শীতে সঞ্চয়

তা ওই খামারটা কি তোমাদের আহ ভাগ~ ভাগ হয়নি? না কালকে আমিন আসার কথা ছিল কালকে নাকি সকালবেলা phone করে বলে দিয়েছে আসবে না পরে আসবে সেটা ওই আমিনটা কে ডেকেছে?

এটা ভাগ হবে আমাদের তিন জনের half কাকাদের আর আমাদের দুজনের মানে দুটো ভাগ হবে, দুটো ভাগ হবে একটা half কাকারা পাবে আর একটা আমাদের হবে তারপরে আবার ওটা আমাদেরটা আবার দুটো ভাগ হবে